হ্যাঁ বলুন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কি করেছেন ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি অনেক দিন পর ফোন করলেন হ্যাঁ মাঝে তো মানে কাশ্মীরে গেছিলাম কথা হয়ে ছিল তখন

কাশ্মীরের কথাটা বললেন দিয়ে আর ফোন ই করলেন না হম ওটাই কাজের pressure ছিল যার জন্যে তো সামনে ভাবছি একটা উম tour এ যাবো ভাইজ্যাগ এ আপনি কি যাবেন ? উম বাবা আমি আহ আপনি আমাকে detail টা বলবেন কি রকম কি হয় না হয় কি রকম ব্যাপার কি রকম জায়গা তারপরে আমাকে তো একবার বাড়িতে কথা বলতে হবে

তো এখন থেকে মানে হাওড়া থেকে ট্রেনে উম ভাইজ্যাগ তো সেইখান থেকে তারপরে side seen যেগুলো আছে মোটামুটি ওই এক সপ্তাহ মতো লাগবে আরকি ওখানে যেতে

যেতে আসতে ওই দেড়দিন মতো দেড়দিন যেতে লাগবে আর আসতে আবার ওই দেড়দিন মতো আচ্ছা temperature কি একটু details বলুন না শুনি temperature তো normal temperature ওখানে সমুদ্রের ধারে তো তাই ওখানে normal temperature আর ওখানে ঘোরার জায়গা ও অনেক কিছু আরকি রয়েছে ঠিক আছে তো ঐখানে যেটা main attraction যেগুলো আছে সেটা হচ্ছে ডলফিন মানে ওখানে একদম ডলফিনের মতন

একটা মানে স্থল ভাগ রয়েছে যেটা সমুদ্রের মধ্যে আরকি ঢুকে গেছে বা ঐখানে এ রয়েছে আপনার রয়েছে

বা একটা সাবমেরিন museum রয়েছে যেখানে পুরোনো দিনের আরকি সাবমেরিন গুলো দেখা যায় সে গুলো দেখা যেতে পারে

হ্যাঁ অনেক কিছুই আছে ঐখানে মানে একটা zoological park ও রয়েছে ঠিক আছে তো ঐখানে অনেক হরিণ বাঘ ঐগুলো ও রয়েছে বা south এর যে রকম temple গুলো হয় সেরকম কিছু temple ঐখানে রয়েছে হম হম আচ্ছা হ্যাঁ ভালো জায়গা বেশ শুনে বেশ ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ আর ওখান কার উম ওখান কার খাবার দাবার কিরকম ওখানকার খাবার দাবার বলতে উম অনেকটা south indian খাবার ঠিক আছে ঐখানে যেটা আরকি ধোসা ইডলি এইগুলো বেশ আরকি জনপ্রিয় তো এইগুলা আরকি ঐখানে বেশ ভালোই

উম মানে নারকেল তেলে আর কারিপাতা তে ভর্তি থাকে হ্যাঁ নারকেল তেল দিয়ে করে আহ ইডলি টা তো মনে হয় চাল দিয়ে নাকি করে ঐখানটায় mainly আরকি চালের recipe টাই বেশি দেখি আর নারকেল তেলটা তো use হয় ই তো তা ছাড়া ওই

হ্যাঁ বলুন কারিপাতা ও অনেক use করে ওনারা আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ কারিপাতা ও use হয় তবে testy হয় বেশ খাবার গুলি বেশ শুনেছি যেটা আরকি আচ্ছা আচ্ছা আরো তো অনেক জায়গা আছে ঘোরার মতো হ্যাঁ আরো জায়গা আছে ওখানে একটা place রয়েছে ঠিকাছে বুড়া পেড় যেটা কে বলছে ওহ সেই game এর মধ্যে আর কি আহ একটা আওজ করলে নাকি eco হয়। ওহ সেই game এর মধ্যে আরকি আহ একটা আওজ করলে নাকি eco হয়।

বে বেশিরভাগ cave এই তো আওজ করলে eco হয়। হ্যাঁ eco হয় তবে ঐখানে মানে আহ অনেক্ষন ধরে eco টা হতেই থাকে বেশ মানে cave টা অনেকটা বোরো যতদূর সম্ভব যার জন্য আরকি অনেক খান ধরে eco টা হতে থাকে। তাছাড়া ওখানে

একটা park রয়েছে আহ হুডা park বলে।

আছে যেহেতু অনেকটা বড়ো তো timing টা eco timing টা বেশি থাকে।

সামান্য জায়গা তো যায় যেতেই পারে

এগুলো আরকি রয়েছে একটা church আছে ওখানে মানে বেশ বোরো সরো church আরকি

উম ওখানে না বলতে হাইজ্যাক ছাড়া ? হ্যাঁ হাইজ্যাক ছাড়া। ওহ হাইজ্যাক ছাড়া উম আপনি দেওঘর যেতে পারেন বা আহ মুম্বাই, গোয়া, fixed করতে পারেন। এগুলো রয়েছে তবে ওগুলোতে আরকি time অনেকটা আরকি বেশি লেগে যাবে। উম গোয়া গেছেন কোনোদিন। না গোয়া যায়নি আচ্ছা, আপনি আর কোথায় কোথায় গেছেন ? আমি তো south এ ঘুরেছি , উম কাশ্মীর তার আগে উহ রাজস্থান গিয়েছিলাম। এগুলো আরকি গেছি আর ঘোরেনি কোথাও ? না আর উম হয় নি সেই ভাবে। আর কাছাকাছির মধ্যে ধরতে গেলে আহ পুরি আর দিঘা টা হয়ে যাবে।

উম similar নয় দীঘাটা আর কি, wes T bengal এর মধ্যে পড়ছে আর পুরি পড়ছে ওড়িষ্যা, আচ্ছা দীঘাটা কিসের জন্য famous? দীঘাটা তো mainly সবাই, সমুদ্রই দেখতে যাই। হ্যাঁ, পুরীতে যেমন জগন্নাথের মন্দিরের জন্য famous, but দীঘাটা শুধু সমুদ্রর জন্যই famous? হ্যাঁ, দীঘাতে শুধু সমুদ্রর জন্যই famous ওইখানে সবাই আর কি একটা ছোট trip এর মতোন আর কি বেশ সমুদ্র দেখা হয়ে গেলো উম সমুদ্রর জলে স্রান করাও হয়ে গেলো তাহলে তো বেশ ভালোই আপনি গেছিলেন পুরিতে জগন্নাথ মন্দির? পুরি ঘুরতে গেছেন নিশ্চই ওখানে যাবেনই? হ্যাঁ ওখানে তো গেছিলামই, পুরীতে মন্দিরটা কিরকম? মন্দিরটাও বেশ অনেকদিনের পুরোনো বেশ ভালোই দেখতে, আহ অনেক উঁচু একদম চুড়োতে একটা মানে আহ উম যেটাকে ধজা বলে আরকি পতাকার মতোন যেটা থাকে তবে সেটা নাকি প্রত্যেকদিন আরকি বিকালের দিকে নাবিয়ে আনা হয় আবার ভোরের দিকে, আহ উম দিয়ে দেওয়া হয় লাগিয়ে দেওয়া হয় ওটার জন্য আরকি অটো উঁচুতে উঠে প্রত্যেকদিন বাবাঃ, তাকে বলতে হবে সাহস আছে

বিনা protection এ ওঠে? হ্যাঁ বিনা protection এই ওঠে। TV তে তো দেখেছি অনেক উঁচু মন্দিরগুলো হ্যাঁ অনেক উঁচু তাপরে ওইদিকে কি sea food বেশি নাকি ? আহ পুরীতে ? sea ফুড বেশি? হ্যাঁ পুরীতে আহ sea food তো আছেই, আহ sea food সমুদ্রর মাছ যেমন রয়েছে তেমনি সুমুদ্রর কাঁকড়া এগুলো সবই পাওয়া যাই আপনি খেয়েছেন কোনোদিন এই সমুদ্র মানে sea food? হ্যাঁ ওই কাঁকড়াটা খাওয়া হয়েছে মানে ঐইখানে কাকারা ভাজাটা বেশ ভালোই, পাওয়া যাই তো ওটা খেয়েছি উম আচ্ছা ওখানে famous কি ? ওখানে famous বলতে এ ঐইগুলো তো আছে আরেকটা famous আছে যেটা হচ্ছে মানে ওই বালির ওপরে ওই যে কারুকাজ গুলো আরকি করা হয়। বালি দিয়ে

হম। হম ঐইরকমই type এর আর কি কিছু থাকে ওখানে যেমন আমরা যখন পুরীতে গেছিলাম তো, ওই বিকালের দিকে উম আমরা beach এ আরকি ঘোরাঘুরি করছিলাম তো একজন লোক এই রকম বসে আরকি একটা চিনত পেয়ে আরকি বানাচ্ছিল বালি দিয়ে

সেটা আরকি video করলাম বেশ ভালোই গুলো। হ্যাঁ দেখিতো facebook এ post টোস্ট হয় অনেকরকম বালি দিয়ে অনেক কিছু বানাই বড়ো বোরো আহ মু মূর্তিও বানাই আবার বাড়ি type এর গুলোও বানাই বালি দিয়ে

তারপর আহ শুনেছি যে জগন্নাথের যে আপনার আহ কি বলে ওটার প্রসাদটাকে ওটা একটা হাঁড়ির মধ্যে দেয় কিন্তু একজন মিলে শেষ করতে পারবে না এরকম নাকি কিছু একটা বাপের আছে হ্যাঁ হাড়িতে দেয় ঠিকি তবে অনেকটা পরিমানে দেয় ঠিক আছে।

কিন্তু হাড়িটা দেখে মনে হয় না যে ওটাতে নাকি অতটা পরিমানে থাকতে পারে।

সেটা হয় আর মানে প্রসাদের main specialist তো মানে নারকেল দিয়ে আরকি সমস্ত কিছু করে নারকেলটা আরকি প্রত্যেকটা প্রসাদের মধ্যে আরকি common ওখানে

আচ্ছা তারপরে পুরীতে একটা জিনিস পাওয়ায় মিষ্টি মিষ্টি, একটু শক্ত শক্ত, ওগুলো কি যে থাকে বেশ খেতে ভালো।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আহ বা নিয়ে এসছি অনেকটা বাড়ির জন্য

আর সেই সঙ্গে শামুকটা তো ওই খানে প্রচুর পরিমানে পাওয়া যাই বা শঙ্খ। হুম, তারমানে ওখানে শাখার দাম কমই হয় না ? হ্যাঁ কমি। এখানে পরিমানে ওখানে শাখার দাম কম। hello হ্যাঁ শাখার দাম কম। হুম কি কি কিনেছিলেন ? কোনো sopping টপিং করেননি ? না sopping ওই ভাবে করা হয় নি আমরা just এমনি গেছিলাম জগন্নাৎ ধামে দর্শন করেছি, আবার সমুদ্রে স্নান করেছি। আহ তার পরে দিন back করে চলে এসেছি। ও মানে এক বা দুদিনের tour এ গেছিলেন আপনি।

আচ্ছা আচ্ছা শুনেছি পুরীতে আমার বেশি ইচ্ছা আছে যাওয়ার জন্য ওখানে প্রচুর রকমের see food পাওয়া যায়। হ্যাঁ প্রচুর মাছ পাওয়া যাই।

তারপরে আর কোথায় যাবেন বলে ঠিক করলেন ? আমি দেখুন আমি পাহাড় গেছি। আহ ন্যানিতাল বলে একটা জায়গা আছে। ওটা গেছি, পাহাড়টা দেখে নিয়েছি। কিন্তু আমি এখনো অব্দি সমুদ্র দেখি নি তো আমার ওই সমুদ্রতে যাওয়ারই ইচ্ছা আছে। আচ্ছা তো ভাইজ্যাকে গেলে তো আপনার সমুদ্র দেখা হয়ে যাবে plus ওই খানে পাহাড়ও রয়েছে আহসেই পাহাড়ও দেখতে পারবেন দুটোই একসঙ্ঘে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ মানে একটার জন্য গেলে আর একটা দেখে নেওয়া দেখে নেওয়া হবে

তো নৈনিতাল যখন গেছিলাম অনেক বড়ো বড়ো পাহাড় আর পাহাড়ি রাস্তা গুলো কেমন zigzag type এর ফাঁকা jeep এ গেছিলাম বেশ ভালো লাগে অটো উঁচু উঁচু পাহাড় দেখতে। হ্যাঁ পাহাড়ের রাস্তা অনেকটা ওই রকম zigzag type এরি হয়। মানে বাঁক খেয়েছে আর কি পাহাড়ে হ্যাঁ বাঁক খেয়ে খেয়ে উত্তে থাকে। বা গোল গোল type এর উত্তে থাকে। হুম সেও হয়। গোল গোল টা তে একটু অসুবিধা হয়।

এবারে ওই রকম zigzag করে ওঠে বলে অনেকে মানে গাড়িতে গেলে পরে অনেকের উম বমি করার মতো একটা tendency থাকে। হ্যাঁ অনেকেই ওই zigzag ব্যাপারটা নিতে পারে না আমি প্রথম দিন যখন তখন আমরাও মাথা টা তো ধরে নিয়েছিল তারপরে দিন গেছিলাম তখন ঠিক ছিল মানে বুজতাম না তো আমি ভাবছি সোজা রাস্তা হবে।

হুম হুম তা নোনীতালে আর কি কি দেখলে ? নৈনিতালে ছিলাম ওই জঙ্গলের মধ্যে দিয়ে গেছিলাম। ওখানেও একটা বৈষ্ণবী দেবীর আহ মূর্তি মানে মন্দির আছে ওটা হচ্ছে অনেকটা উঁচুতে প্রায় প্রায় অনেকগুলো সিঁড়ি অতো সিঁড়ি মনে নেই কিন্তু অনেকটা উঁচু থার থার সিঁড়ি হয় দেখেছেন তো ও রকম। ওটা গেছিলাম ওখানে একটা bridge ছিল ওটাতে গেছিলাম নিচে নদীর মতো ছিল ওগুলোতে গেছিলাম বেশি যায়নি কোথাও ও আচ্ছা ক দিনের tour ছিল ওটা ? আহ কিন্তু তিনদিন ওখানে থেকে ছিলাম আর আস্তে যেতে দু দিন সময় লেগেছিলো।

হুম গরম কালে AC তে না গেলে খুব problem হ্যাঁ সে তো এখন যা গরম পড়ছে, AC তে না গেলে খুব অসুবিধা। হুম অসদুবিধ খুব তারপরে আহ আপনি ওই খানে আপনার আহ মন্দিরও আছে নৈনিতালে শুনেছি। আমি তো বুদ্ধ দেব temple

না ওটা যায় হয় নি শুধু আমি ওই বৈষ্ণদেবী মন্দিরটাই গেছিলাম দিয়ে ওখান থেকেই চলে এসেছিলাম। আচ্ছা

হ্যাঁ বেশ রাখছি তাহলে। হুম হুম অনেক ঘোরার কথা হলো ঠিক আছে রাখছি

ইয়ে আমি রাঘব বলছি, অ্যাঁ আসলে আমার এক relative

রাঘব সরকার বলছি, অ্যাঁ

আপনার দাদা বা অন্য কারোর কথা আমি শুনতে চাইছি না, আপনি কাকে চাইছেন? অ্যাঁ আপনি কোথায় phone করেছেন? আমি LIC র office এ phone করেছি, আপনার ইয়ে স্ব~ সংহিতা তাইতো আপনার নাম?

হ্যাঁ তো আপনার কাছে আমার ইয়ে একজন পাই~ প্রতিবেশী সে করেছে LIC, তো আমি এখন জানিনা সে recently মারা যায়, তো আমি তার তরফ থেকে এখন মানে

তার নাম সঞ্জয় দাশ। আ কার নামে করেছিল, আপনার নামে? না না, সে নিজের নামে করেছিল, তিনি এখন মানে মারা গেছেন। তার স্ত্রী সেটা বুঝতে পারেছে না কীভাবে claim করাবে তো আমি তাই তার হয়ে phone করলাম। অ্যাঁ ব্যাপারটা খুব confusing লাগছে, মানে আপনার

আমি বলছি দাঁড়ান এক second। উনি agent ছিল, উনি আপনার, না আপনার একটা LIC করে দিয়েছিল আপনার থেকে টাকা নিয়ে, এবার উনি মারা গেছেন, আপনি কিভাবে claim করবেন টাকাটা বুঝতে পারছেন না তাই তো?

আপনি কী বলছিলেন তখন আমি confused ওনার কিছু।